অনেক দিন ধরে অফিস যাচ্ছি আসছি। ঘরে কাজ--

আমরা ছোট কাগজ কাটার জন্য কাচি ব্যবহার করি বড় কাগজ কাটতে হলে আমাদের আ -আ-- বড় মেশিন লাগে তো আমি গিয়েছিলাম এক জায়গায় ।

উঠে তাড়াহুড়া করে টিফিন করা রেডি হও রেডি হয়ে অফিস যাওয়া।